অনুষ্ঠান হচ্ছে এবং অনেকে চলাফেরা করছে কয়েকজন বসে আছে বা কয়েকজন দাঁড়িয়ে আছে ।

লোকজন দাঁড়িয়ে আছে কেউ ভেতরে ঢুকছে কেউ ভেতরও ঢুকে প্রে করার চেষ্টা করছে কেউ বাইরে থেকে ।

উমম এটি একটি ছবি যেটায় দেখা যাচ্ছে যে ইটা একটা বিল্ডিং এর ছবি তোলা হয়েছে এবং ।

সামনে একটা বড় টেবিল মতো করা আছে যেখানে ধূপধুনো দেয়া হয় এবং কলসির মতো একটা একটা জিনিস রাখা আছে।

যাচ্ছে এপার থেকে ওপারে যতদূর সম্ভব একটি নেভি -র ছবি ইটা সমুদ্রের সমুদ্রের গতিবিধি--

কর্মচারী বা লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং একজন হেলমেট পড়া লোক সামনে দিকে এগিয়ে আসছে ।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে--

এবং ঠিক তার সামনেই রাস্তায় দেখা রাস্তাটি চকচক করছে ।

রোড এর সামনে দিয়ে অটো চলে যাচ্ছে এবং একটি গাড়ি ও চলে যাচ্ছে ।

একটু একটু জায়গায় ঢাকা এবং আয় আয় আর্ধেক দিকটা বাঁশ দিয়ে বানানো --

এবং তার উল্টো দিকে অনেক গুলো বাচ্চা নানান ধরণের জিনিস পত্র করে বসে জামাকাপড় লালা একজন লাল একজন সবুজ একজন নীল ।

হলুদ রঙের গাদা ফুলের ছবি তোলা হয়েছে এবং নানান ধরণের গাদা ফুল এবং --

উমম একজন নতুন টোটো কিনে বাড়ি ফিরেছে ফিরছে এবং টোটো - ওর দুপাশে --